একটি অফিস তার সামনে পাঁচিল দেওয়া আছে ।

বড়ো ফাঁকা ময়দানে সবাই মিলে দাঁড়িয়ে আ--

একজন এই থালাটি ধরে আ--

ছাগলগুলি আবার সাদা ও মেরুর কালার -এর।

এখানে একটি প্লেট -এ কলা পাতার পাশে ধোসা রাখা আছে।

এখানে একটি ইন্ডিয়ান ওয়েল পাম্প এর অফিস । এখানে কিছু গাড়ি তেল নিয়ে গিয়েছে ।